এইটা কিসু বস্তা টস্তা দিয়া পাড় টার বান্ধাইসে মনে হয়।

অনেকজন মানুষ রাস্তায় দাঁড়ায় রইসে অনেকটা বাইক একটা টুকটুক একটা গাড়ি একজন মানুষ আইতাসে।

কিছু পিংক কালার ড্রেস পইরা কিছু হলুদ কালার ড্রেস পইরা কিছু লাল কালার ড্রেস পইরা এর মধ্যে একটা সবুজ কালারের ড্রেস দেখা যাইতাছে।

পিছনে একটা ঠেলা দেখা যাইতেসে সাইডে একটা দুকান দেখা যাইতেসে।

কিছু ব-বই দেখা যাইতাসে সাইডে ডান সাইডে কিছু কলম দেখা যাইতাসে।

যার জন্য মানুষ হাঁইট্টা আইতাসে একটা ছোট্ট বাচ্চা একটা মেয়ে দাঁড়ায় রইসে।